এই ধরনের যন্ত্র গুলো সাধারণত শাড়ির ক্রীড়াঙ্গনের কাজে লেগে থাকে। অনেক মানুষজন তাদের শরীরের আকৃতি সঠিক করার জন্য এ ধরনের জায়গায় এসে থাকেন ।

জলাশয়টি নীল রঙের এবং এই ধরনের জলাশয় দেখতে খুবই ভালো লাগে আমার। এ ধরনের জলাশয়ের পাশ দিয়ে বিকেল বেলা হেঁটে যেতে সবারই খুব ভালো লাগবে।